তার কাছ থেকে কোনো তথ্য তারা পায়না। আবার তাদের কাছে এমন তথ্যও নেই যে রাফসান হক কে তারা গ্রেফতার করবে। যে রাফসান হক ই সমস্ত কিছুর মুলে। তো দেখা যায় যে একটা গল্প, সুন্দরভাবে এমন একটা suspense তৈরী হয় যেখানে আমরা দেখতে পারছিনা বুঝতেও পারছিনা আসলে কে যে, হত্যাকারী যে মানুষের মাংস রান্না করে মানুষদের কে খাওয়াচ্ছে এ রাফসান হক সে কি আসলেই ধরা পড়বে নাকি সে ধরা পড়বে না। তো এই বিষয়টাই, আমরা অন্তিম পর্বে দেখবো যে আসলে পুলিশ কি রাফসান হক কে গ্রেফতার করবে? রাফসান হক এর বিরুদ্ধে প্রয়োজনীয় তদন্ত পাবে তথ্য পাবে যে রাফসান হক ই হত্যা কারী। সে মানুষদের কে হত্যা করছে এবং রান্না করে খাওয়াচ্ছে এটাই দেখার বিষয় এই গল্পের নির্মাতা ভিকি জায়েদ সে, অসাধারণভাবে গল্পটিকে পরিচালনা করেছে। এই গল্পটা অসাধারণ একটা গল্প। আমরা জানিনা শেষ পর্যন্ত কি হবে। সবাই সেই অপেক্ষায় আছি আমরা অন্তিম পর্বের জন্যে। কিন্তু এই গল্পের মধ্যে এমন ভাবে, suspence টাকে তৈরী করা হয় যে এই গল্পটা একটা পরিপূর্ণ suspense thriller এর রূপ নেই। এবং আমি মনে করি এটা বাংলাদেশের সর্বকালের সেরা একটা suspense thriller ধর্মী নাটক কারণ আমি আজ পর্যন্ত এত সুন্দর বাংলা suspense thriller আমি কিন্তু দেখতে পাইনি। এখানে suspense রয়েছে,

এতে আমার সত্যি খুব ভালো লেগেছে এবং আমি অপেক্ষাই আছি অন্তিম পর্বের জন্য। আসালাম ওয়ালিকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছ তুমি ইমন? এইতো আলহামদুলিল্লা আপনার কি খবর? এইতো আলহামদুলিল্লা আমিও আছি মোটামুটি অনেক ভালই আছি। তো তোমার এখন খবর কি? তোমাকে এখন দেখতে পাওয়া যায়না। তোমাকে online এ দেখতে পাওয়া যায় না। তুমি কি কোনো চাকরিতে ঢুকছ নাকি?

জানেন তো যে একটা চাকরি পাওয়া মানে বর্তমান যে generation দেখতেছি আমরা। সোনার হরিণ ঠিক আছে। আর একটা চাকরি পাই পাইলে যেমন আমি। হ্যাঁ, হ্যাঁ সেটাই

একটা মানুষ তখনই মানে হ্যাঁ হ্যাঁ একটা পরিবারকে বাঁচিয়ে দেয়। একটা পরিবারের জন্য আশীর্বাদ একটা চাকরি হ্যাঁ অবশ্যই। কারণ আমরা দেখা যায় আপনার, সেই ছোটবেলা থেকে পড়াশুনা করি কিসের জন্য? বড়ো হয়ে যাতে একটা ভালো চাকরি করতে পারি। তাইনা? সেটা হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, উকিল হোক মানে যা খুশি হব। BCScader হোক। মূলকথা হলো আমাদের একটা চাকরি। ঠিক আছে? দিন শেষে যাতে উপার্জন করে খেতে পারি। আমার, আমি নিজে চলতে পারি, আমার পরিবারকে আমি দেখতে পারি। তাইনা? হম হম সেটা মানে নিশ্চিন্তে যাতে দিন কাটাইতে পারি, ঘুমাইতে পারি নিশ্চিন্ত মনে। একটা ব্যাপার কি একটা মানুষ তখনই মুক্তি পায় সত্যিকার অর্থে যখন সে আহ আর্থিক ভাবে স্বাবলম্বী ঠিক আছে? নিজের দ্বায়িত্বটা যখন সে নিজে নিতে জানে সেটা ছেলে হোক বা মেয়ে, এটা কোনো ব্যাপার না কিন্তু স্বাবলম্বী হওয়া প্রয়োজন প্রতিটা মানুষের আমিও সেটাই মনে করি। প্রত্যেকের আসলে স্বাবলম্বী হওয়া উচিৎ। অন্যের ঘাড়ের উপর বসে থাকা উচিৎ নয়। যদিও সেটা বাবা হোক অথবা বড় ভাই হোক। সবার উচিত নিজ নিজ অবলা~ অবস্থান থেকে নিজের পায়ে দাঁড়ানো। আর বর্তমান যুগে যে আপনি দেখেন আমাদের প্রযুক্তি অনেক উন্নত ঠিক আছে? আর সে ক্ষেত্রে যেটা হয় যে আপনার এখন, বর্তমানে job sector টা আমি যদি বলি Online এবং offline দুই ভাবেই কিন্তু আছে তাইনা?

আমাদের দেশে দেখবেন যে অনেক অনেক মেয়েরা Online এ আপনার কাজ করছে। ঠিক আছে। চাকরি করছে online এ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 ওই কাজগুলো করে একটা মানে, আর্থিক ব্যাপার পাওয়া যায় এখান থেকে। আবার আমাদের দেশের অনেক ছেলে মেয়ে কিন্তু বর্তমানে, মানে online এর মাধ্যমে আপনার পড়াশুনোও যেমন করছে plus আঁ বিভিন্ন লিখছে article লিখছে। সেই article গুলো Google এ আরো বড়ো বড়ো যে website গুলো আছে হম সেখানে প্রকাশ হচ্ছে। এতে হ্যাঁ। তো সেইখানে দেখা যায় কি আপনার এই বড়ো বড়ো যে company গুলো ওইগুলো ওই লেখাগুলোকে সংগ্রহ করতেছে। সেটা আবার দেখা যায় বিশ্বের কাছে পৌঁছে দিচ্ছে তো এইভাবে না আমাদের দেশও উন্নত হচ্ছে। দেশের student রা আমার তো চাকুরী বলতে আমি একটা private high school এ এখন শিক্ষকতা করতেছি এই পর্য্যন্তই আমার চাকরির অবস্থা। আর পাশাপাশি আমার পড়ালেখা এখনো চলতেছে। আচ্ছা আচ্ছা যাক ভালো না আমি চাকরিতে এখনও ঢুকিনাই। কারণ, চাকরি পাওয়াটা আসলে এতো সহজ না আমার দেশে। ঠিক আছে। বাংলাদেশে একটা চাকরির একটা seat এর জন্য কয়েক হাজার প্রতিযোগী যেমন আপনি দেখেন যে এবার BCS এর circular এ একুশশো seat ছিল। ঠিক আছে কিন্তু পরীক্ষার্থী হলো আপনার তিন থেকে চার লাখ। তো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 হম হম একশো জনে এক হাজার জন প্রতি seat এর জন্য তাহলে তাহলে আপনি বুঝেন কতটা মানে পড়াশুনো করা উচিত বা কতটা hard work আমাদেরকে করতে হবে, নাহলে কিন্তু চাকরি পাওয়াটা এতোটা সোজা না আসলে আহ চাকরির বাজার বর্তমানে অনেক অনেক বেশি প্রতিযোগীতা।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 আর এটা হচ্ছে কেন জানেন? কারণ আমাদের দেশে শিক্ষিত বেকারের হার অনেক বেশি ঠিক আছে?

শিক্ষিত বেকারের সংখ্যা বেশি কারণ, মানে আমাদের দেশে দেখা যায় কি আপনার graduation complete করে বের হচ্ছে একটা ছাত্র ছাত্রী কিন্তু, তাকে একটা চাকরি পাইতে হইলে আরো কয়েক বছর সাধনা করতে হয়।

হম দেখা যায় যে academic পড়ালেখা শেষ করার পরেই পাঁচ ছয় বছর লাগতে পারে একটা মন মতো আশারুন আশানুরূপ চাকরি পাইতে গেলে।

ছাত হ্যাঁ বেশি হলে অথবা সাতাইশ এতটুকু যায় না তারপরেও উম দেখা যায় সরকারি college গুলোতে পড়লে আবার session পড়তে হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তো একটা ছাত্র ছাত্রী পঁচিশ ছাব্বিশ বছর ধরে মানে honors masters শেষ করে তারপরে তার চাকরির জন্য তাকে আবার তিরিশ বৎসর পর্য্যন্ত লড়ে যেতে হয়। সরকারি চাকরির ক্ষেত্রে। দেশের কাজের ক্ষেত্রেও মনে হয় এখন প্রায় same

হম বেসরকারিতে ও এখন অনেক প্রতিযোগীতা।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 তো ঐজন্য দেখা যায়, একটা ছাত্র বা একটা ছাত্রী honors complete করে বের হইলো নতুন তো সে কি নতুন আর এক জায়গায় চাকরি করে ফেলছে এতো তাড়াতাড়ি? তো তা হয়তো করে নাই। অভিজ্ঞতা সে কোথায় পাবে? তাই না? তো ওই জন্য দেখা হয়না, মানে দেখা যায় কি আপনার যেহেতু অভিজ্ঞতা নাই, ওই কারণে চাকরিও নাই ঠিক আছে

দেশের কাজের জন্য এ এই ব্যাপারটা আছে। তো সরকারিতে আবার অভিজ্ঞতা চায়না। যদি আপনি যোগ্য হন, সব পরীক্ষায় উত্তীর্ণ হন, তাহলে অবশ্যই একটা চাকরির ব্যবস্থা হয়। কিন্তু সেটা অনেক longly অনেক সময় লাগে। অনেক বছর লেগে যায়। অনেক preparation plus অনেকেই বলে ভাগ্যও লাগে। শুধু preparation দিয়ে হয় না। হ্যাঁ। ভাগ্যতো অবশই। ভাগ্য অবশই লাগে। কারণ, আসলে যা যাই হোক না কেন আপনার ভাগ্য যেমন সহায় হতে হয়, তেমন নিজেকে পরিশ্রম করতে হয়। পরিশ্রমীরা হেরে যায় না। ঠিক আছে সেটা হয়ত বা আপনি বড়ো একটা চাকরির আশা করেছেন আপনি সেটা পেলেন না কিন্তু তার ধারে কাছে অবশ্যই পাবেন। অবশ্যই যে কোনো একটা পরিশ্রম করলে আশ্রয় মানে যেটা কাঙ্খিত সেটা নাহলে অনেক একটা ভালো চাকরি হয়। সেটাই সেই জন্য তো, পরিশ্রমীরা কখনো হারে না। কক্ষনোই না। তো দেখা যায় আপনি একটা চাকরি পাইলেন, আপনার পরিবারটা যেমন খুশি আপনি খুশি। আপনি ইচ্ছেমতো আপনি একটা গাড়ি কিনতে পারতেছেন, বাড়ি কিনতে পারতেছেন। তাই না? একটা চাকরির মাধ্যমে। হয়তো বা সেটা সময় লাগবে। কারণ চাকরিতে ঢুকেই তো আর এতো কিছু পারবেন না, সময় লাগবে। দশ বছর পনেরো বছর পরে, নিজের একটা, মানে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার একটা সুযোগ আসে। এটা সবার স্বপ্ন। সবাই চায়, একটা উন্নত জীবন যাত্রা যাতে তার হয় তাই না? জীবন মানটা কে তার উন্নত হয়।

চাকুরী আর আপনি যে কথা বললেন, বেসরকারি চাকরির কথা, সেখানে অভিজ্ঞতার দরকার। তো এখানে আমার একটা মতামত হচ্ছে যে, যদি ছাত্ররা ছাত্র অবস্থায় যদি হালকাপল মানে, হালকা পাতলা part time job যদি অনেকেই করে তাহলে অভিজ্ঞতা সেখান থেকে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 ঠিক আছে। কারণ আমাদের honors level এ যে পড়াশোনাটা দেখা যায় আপনার যে department এর বিভিন্ন assignment করতে হয় presentation তারপরে আপনার exam থাকে। তো এইখানে আবার একটু সমস্যা হয়ে যায়। বুঝছেন দুই তিন ঘন্টা যেমন আমি tuition ই করাই। ঠিক আছে, আমার part time হলো এটা আমি tuition করাই, আমার প্রতিদিন দুই তিন ঘন্টা আমার tuition তে যাচ্ছে। এতে আমার জ্ঞান অর্জন ও হচ্ছে আমি আর্থিক সহায়তাও পাচ্ছি, ঠিক আছে, সম্মান ও পাচ্ছি।

আমি মনে করি এই যে এটা এই part time টা যদি আপনার ইয়েতে হতো যদি কোনো চাকুরীর ক্ষেত্রে হতো tuition না হয়ে চাকুরীর ক্ষেত্রে হইতো তাহইলে এখানে অভিজ্ঞতাটা বেশি অর্জন হয়তো। ক্ষেত্রে আমি একটা কথা বলি আপনাকে, যে কোনো চাকরির ক্ষেত্রেই এক ঘন্টা দুই ঘন্টার চাকরি হয়না ভাই, সাত আট ঘন্টা ঠিক আছে part time যে job গুলার কথা আপনি বলতেছেন বেসরকারিতে তো একটা student যদি সে সাত থেকে আট ঘন্টা চাকরিতেই নেয় তো সে পড়াশুনাটা করবে কখন? আমাকে একটু আপনি বলেন। না সেটা না। তারপরে অভিজ্ঞতা অর্জনের জন্য part time কিছু যদি করা যায় তাহলে,

কার দক্ষতা কতটুকু কে কোন কাজটাতে পারদর্শী। এটার দিকে যদি আমরা একটু মনোযোগ দেই তাহলে দেখা যায় কি আমাদের দেশের বেকারত্বের হার টা অনেক কমবে অনেক। কারণ আজকে যে বড়োবড়ো প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠাতা ঠিক আছে। এনারা কেউই কিন্তু আপনার যে খুব অভিজ্ঞ হয়ে আসছে ব্যাপারটা তা না। আপনার আমার মতো বয়সেই শুরু করেছে, তাই না? হম হম কিন্তু তাদের skill ছিল অনেক ভালো

তার কথা বলার দক্ষতা, ইংরেজিতে ভালো বা বাংলায় ভালো ঠিক আছে, তারপরে পারিপার্শিক যে বিষয়গুলো। presentation এর একটা ব্যাপার আছে। যে হয়তো একটা meeting এ গিয়ে কিভাবে presentation করবে হ্যাঁ তো এই ব্যাপারগুলো যদি একটা student তার ছাত্র অবস্থায় মানে আয়ত্ত করতে পারে, আমার মনে হয় যে তার চাকরির ক্ষেত্রে যখন সে বড়ো হবে সে একটা ভালো company তে job করবে, বা সরকারিতে করবে, যেখানেই করুক

হ্যাঁ হ্যাঁ সেটাই। কথা বলার জড়তা থেকে যায় অনেকের। ঠিক আছে দেখা যায় অনেক লোকের সাথে কথা বলতে পারে না।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

আমি বলবোনা যে একেবারেই মানে easy খুব সহজে পেয়ে যাবে, তা না। তবে তার আত্ম পরিপার্শিকভাবে তার এগুলোর প্রয়োজন। হম সেটা আর আমার মনে হয় না আপনি যে skill গুলানের কথা বললেন এগুলি যদি আমাদের honors লইতে মানে academic ভাবে শেখানো হইতো। মানে serious ভাবে academiclife এ শেখানো হইতো তাহলে আরো student রা honors complete ভাবে আরো বেশিদিন benefit পেতো।

বাহিরের দেখেন না ওরাতো অনেক active ওরাও যথেষ্ঠ ভালো পড়াশুনায় class practically । আমাদের দেশটা এতটা উন্নত এখনো হয়ে উঠে নাই। আশাকরি সামনে হবে। যেহেতু আমাদের প্রযুক্তি আগের থেকে অনেক উন্নত। তাই না? হম হম এখন আগের থেকে অনেক উন্নত এখন বেকারত্বের হার দিন দিন কমতেছে প্রযুক্তির উন্নয়ণের কারণে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় প্রযুক্তির উন্নয়নের কারণে বেকারত্বের হার অনেক বেড়ে যাচ্ছে। তো এই এক এক sector এ এক এক রকম চিত্র এখন হ্যাঁ হ্যাঁ। তবে আপনাকে এটাই বলবো যে, চাকুরীর বাজারটা যেহেতু এখন কঠিন, নিজেকে আর একটু preparation টা ভালো করে নিন। যেন আপনার স্বপ্নের যে চাকরিটা সেটা পান। কারণ নিজের পছন্দমতো একটা job না পাইলে আসলে মনটা খুশি থাকে না। ঠিক আছে। আর দিন শেষে নিজের খুশিটা দেখতে হবে যে আমি কোন হ্যাঁ, আপনি যদি সন্তুষ্ট না হন তাহলে তো ঐরকম চাকরি করে লাভ নাই। তাই না? না সেটাও মানে জীবিকার তাগিদে অনেকে নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়েও অনেক চাকরি করে হ্যাঁ হ্যাঁ সেটাই আপনার ঐদিকে একটু মনোযোগ দেওয়া উচিত আর আমিও আমার জায়গা থেকে চেষ্টা করবো। আমার যে স্বপ্নের job আমি যাতে ইনশাআল্লা সেটা achieve করতে পারি আমার জন্য দোয়া করবেন আপনি। হম জি জি অবশ্যই না আসলে ছাত্র অবস্থা থেকেই preparation নেওয়া উচিত। যদি honors life এর first second year থেকে preparation preparation নেওয়া যায় তাহলে honors complete করার পরেই চেষ্টা করলে চাকরি পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ সেটাই। আসলে preparation টা হলো আসল। ঠিক আছে। মানসিক ভাবে নিজেকে প্রস্তুত করতে হবে যে না আমার একটা চাকরি লাগবেই। কেন লাগবে আমার পরিবার কে বাঁচানোর জন্য। আমার নিজের জন্য একটা চাকরি লাগবে। এই মানসিকতা নিয়ে যদি কেউ পড়াশুনা করে, ইনশাআল্লা সে একটা না একটা চাকরি ঠিক পেয়ে যাবে। তার আর্থিক ভাবে সে স্বাবলম্বী হতে পারবে বলে আমি বিশ্বাস করি। তো ভাইয়া ভালো থাকবেন। অনেক কথা হলো। নিজের career এ focus করেন। আজ তাহলে এতটুকুই । ঠিক আছে। আল্লা হাফেজ hello hello

আমার একটা বন্ধু তো আজকে মারা গেছে।

অরে ওর শুক্রবার দিনকে পুর এ আমাদের service road এ একশো কুড়িতে bike চালাচ্ছিল। আর নতুন নতুন bike কিনেছে NS two hundred মানে নতুন কিনেছে, গাড়ি চালাতে পারে না। মানে পারে নতুন নতুন চালাচ্ছে। তারপরে ও girlfriend এর সঙ্গে দেখা করে ফিরছিলো শুক্রবার দিনকে helmet টেলমেট পরে ছিল না তারপরে একশো কুড়ি তে গাড়ি ছিল, অনেক বেশি speed এ ছিল। তারপরে একটা truck মানে side এ দাঁড়িয়েছিল নাকি। ও সেই truck টাকে গিয়ে ঠুকে দিয়েছে। তাপরে ওর কি ওই ঘাড়ের কাছে কি সব হয়েছিল তাপরে হাওড়া hospital এ গিয়ে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল ওকে। তারপর আজকে মারা গেছে। দাঁড়া হ্যাঁ hello বাবা কবে মারা গেছে বললি?

বল

আরে নিয়ে গেছিলো শুক্রবার দিনকে, তারপরে তো আজকে মারা গেছে। কি জ্বালা বল তো? ও কি একাই নাকি মা বাবার? হুম তো এইরকম ব্যাপার।

বাড়িতে একবার যাস। ওটাই হচ্ছে।

বল এক second বলো খাওয়া হয়ে গেছে?

কি করে আছিস ভাই এই গরমে? আমি তো ঘরের মধ্যে ঢুকতে পারছি না। তুলে নিয়ে চলে আসছে। আমি তো পাখা বন্ধ করে বসে আছি ঘরে।

কি করে আছিস? তোর গরম হচ্ছে না? হুম হচ্ছে তো।

আরে গরম কালে গরম হবে, শীত কালে শীত হবে। কি? গরম বলে তো মানুষ পাখা চালায়। আমি জ্বালাই নি।

ও মা রে! ভাল লাগছে না।

মুখে কি সব দাগ ফাগ হয়ে গাছে। ও কি মানে rash বেরিয়েছে না কিছুতে কামড়েছে আমি নিজেও বুঝতে পারছি না। যে ওই কিরকম মানে একটা সাদা সাদা হয়ে গেছে।

দেখি কালকে রাতে এই মুখে এই skin এর problem টা সবচেয়ে খারাপ জিনিস, skin এর জন্য।

আমি বলে একটা web-series আছে, ওটা download করছি, তিনটে series দেখে~ তিনটে দেখেছি episode বুঝলাম। wait একটু পাখাটা চালিয়ে দি, যা গরম হচ্ছে আর পারছি না আমি। হু, আমার তো মাথাটা কেমন হচ্ছে।

কিছু rich খাবার খেয়েছিলে নাকি? অরে কালকে নাহ ice-cream খেয়েছিলাম।

তারপরে অনেক্ষন পরে বলতে গেলে এক ঘন্টা মতন পরে আর ফুচকা খেয়েছিলাম।

সেই কারণেও হতে পারে। কারণ ওই সেই butterscotchshake, shake খেয়েছিলাম আরকি। মানে দুধের যে সরের সাথে butterscotch ছিল। বুঝতে পেরেছি। এই হচ্ছে ব্যাপার। সেই কারণেই আর, আর এই কদিন আগে অনেকদিনই শরীরটা খারাপ হচ্ছে। তোমার বাবার শরীর এখন কেমন আছে? বাবুর শরীর ভালো আছে। কিন্তু গরমে কি আর বলবো বল? কারোর শরীরই ভালো নেই এতো গরমে। হুম ভীষণ গরম। তুমি রিমিকে messege করেছিলে? রিমি কিছু বললো আর?

না না message তো সে করেছিলাম কিছু reply দেয় নি। ওকে কালকে একবার call করবে, রিমিকে। আচ্ছা। রিমিকে আমিও message করেছি, আমার message ও দেখেনি রিমি। zomato র group এ তে। ও

অবস্থার না কথাটা। এটা কোন fraud বা scam type এর কিছু নয়।